এখানে আমরা দেখতে পাচ্ছি তিনতলা একটি ইস্কুল ।

এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের পতাকা উত্তরণ করে রাখা হয়েছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জলা জায়গার ম--

আর দোকানটি একদম রোড এর ওপ--

উমম দোকানটির রং অরেঞ্জ কালার । দোকানটি একদম রাস্তার ওপরে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঢালাই এর কাজে মিস্তিরিরা ব্যা--

আর আরেকজন মাইক্রোফোন নিয়ে কিছু বলছে আর স্টেজ টি খুব সুন্দর বেলুন দিয়ে সাজানো আছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাহাড়। পাহাড়ের তোলা দিয়ে মানে গুহা মতন করা আ--